দুহাজার বারো সালে ICC র বর্ষসেরা বর্ষসেরা এক দিনের cricketer হিসাবে ICC র পুরস্কার লাভের মর্যাদা লাভ করেন বিরাট কোহলি। দুহাজার ষোল সালে wisden কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় cricketer দের মর্যাদাও পান তিনি। কোহলি দুহাজার সতেরো এবং দুহাজার আঠারো সালে জিতেছেন বর্ষসেরা cricket এর ফের~ garfield sobers trophy এর মধ্যে দুহাজার আঠারো সালে একইসঙ্গে ICC বর্ষসেরা test এবং one day cricket এও cricketer হয়েছেন তিনি। ইতিপূর্বে আর কেউ তা হতে পারেন নি। দুহাজার আট সালে রাজীব গান্ধী ছেলে রত্ন পুরস্কার পান এবং ভারতে সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান ও পান। টেন্ডুলকার ও ধোনির পর তৃতীয় cricketer হিসাবে এই সম্মান লাভ করেন তিনি। দুহাজার চোদ্দ সালে মার্টিন্স ক্রো test cricket এর তরুণ চার fab এর অন্যতম ছিলেন জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ। এদের সাথে

বাংলাদেশের ভারত শ্রীলংকার যৌথভাবে অনুষ্ঠিত দুই হাজার এগারো সালের বিশ্বকাপ cricket এর শিরোপা বিজয়ী দলের জন্য সদস্য হন তিনি, দুহাজার তের সালের প্রথমবার তিনি one day batsman এ ICC ranking এর প্রথম স্থানে পৌঁছে যান। T twenty format এ কোহলির সাফল্য এসেছে এবং ICC world cup T twenty তে দু দু বার তিনি man of the match of the tournament ও হয়েছেন, দুহাজার চোদ্দ এবং দুহাজার ষোল সালে। দুহাজার চোদ্দ সালে মহেন্দ্র সিং ধোনির test এর অবসর গ্রহণ এর পর কোহলি one day দলের সব অধিনায়ক পদকে তিনি নিযুক্ত হন। দুহাজার সতেরো সালের প্রথম দিকে ধোনি অধিনায়কত্ব ত্যাগ করার পরে তিনি ওয়ান~ one day one day match এর অধিনায়ক ও হন। one day cricket এর সবথেকে দ্রুততম batsman হিসেবে দশ হাজার এবং এগারো হাজার run এর কোটা পূরণ অনেকদিন থেকে ভাবছি, যে একটা ভালো ছবি দেখব। কী ছবি দেখব কী ছবি দেখবো অনেকক্ষণ ভাবতে ভাবতে ঠিক করলাম যে একটা topic ভালো topic এর ওপর একটা ভালো সিনেমা দেখব। তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে ভাবলাম একটা বৈজ্ঞানিক মানে science friction এর ওপরে একটা বই দেখব। তো অনেকক্ষণ ধরে ইউটিউবে serach করলাম, search করে দেখার পরে দেখলাম যে একটা ভালো ছবি আছে সিনেমা আছে যেটার নাম হচ্ছে মার্সিয়ান। মানে কিছু লোক কিছু বৈজ্ঞানিক মঙ্গল গ্রহে গেছে এবং তারা সেখানে আটকে পড়েছে। তো তাদের একটা ম~ মানে পরিকল্পনা ছিল যে তারা ওখানে আরো কিছুদিন থাকবেন এবং ওখানে অনেক কিছু মাটি, মঙ্গলের মাটি, লাল গ্রহের মাটি নিয়ে তারা পর্যবেক্ষণ করবেন। অনেক কিছু test করবেন যেমন ওখানে গাছ জন্মানোর উপযুক্ত উহ পরিবেশ আছে কি-না এবং যদি গাছ জন্মায় তালে সেটা কিভাবে উহ ফলন হবে, বৃদ্ধি হবে। এবং আরো সেখানে মানুষ কীভাবে উম এর ভবিষ্যতে সেখানে মানুষ যেতে পারবে কি-না এবং গেলেও সেখানে অক্সিজেন ধারণক্ষমতা কতটা? এগুলো বিভিন্ন তারা পরীক্ষা-নিরীক্ষা করবেন আর কী।

মহাকাশে ভ্রমণ করার পরে একটা time এ তারা আহ মঙ্গলের বুকে আহ নামলেন। নামার পরে তারা সেখানে উহ নিজেদের একটা আহ উম আহ বাসস্থান তৈরি করলেন এবং তারপরে তারা সেখানে, হুম পরীক্ষা-নিরীক্ষা চালু করা শুরু করে দিলেন। কিছুদিন পরেই এখানে একটা ভয়ংকর ঝড় ওঠে। সেই ঝড়ে তাদের সমস্ত কিছু এ হয়ে যায় এবং rocket টার ক্ষতি হতে থাকে যেটা করে তারা আবার পৃথিবীর উদ্দেশ্য ফিরবেন। তারপরে দেখা গেল ছবির দৃশ্যে যে rocket টা যাতে ক্ষতি না হয় সেই জন্য যিনি আহ যে mission এর commander ছিলেন তিনি এ করলেন। সিদ্ধান্ত নিলেন যে এত ক~ ঝড়ের বেগে rocket এর ক্ষতি হতে পারে তাই পৃথিবীর উদ্দেশ্যে তারা ফিরে আসবেন। সেই পরীক্ষা নিরীক্ষা গুলোকে অসম্পূর্ণ রেখেই। কিন্তু সেই বৈজ্ঞানিক দলটির মধ্যে নিজেদের মধ্যেই বিভেদ ছিল। সিদ্ধান্ত নিলেন যে তারা ফিরবেন পৃথিবীর উদ্দেশ্যে, না-কি আদৌ আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবেন এবং দেখবেন যে ঝড় কতটা হয় কি-না হয়। তো অবশেষে অনেক ভাবনাচিন্তা debate এর পরে তারা সিদ্ধান্তে পৌঁছালেন যে তারা পৃথিবীতে ফিরে আসবেন কারণ যদি rocket এর কোন ক্ষতি হয়ে যায় তাহলে তারা আর কোনদিনই পৃথিবীতে ফিরতে পারবেন না। তারপরে যেহেতু commander decision দিয়ে দিয়েছিলেন যে তারা ফিরে যাবেন পৃথিবীর উদ্দেশ্যে তারা rocket এ বসলেন এবং এর মধ্যেই ঝড়ের বিপর্যস্তর কারণে আহ একজন আহ বৈজ্ঞানিকের তিনি অজ্ঞান হয়ে গেলেন কিছু একটা ধাক্কা লেগে তিনি অজ্ঞান হয়ে গেলেন এবং তিনি মাটিতেই পড়ে রইলেন। যেহেতু প্রচণ্ড ঝড় হচ্ছিল এবং চারিদিকে ধুলো এবং উহ বিভিন্ন পাথুরে কণা ছড়িয়ে গেছিল তাই দেখা যাচ্ছিল না যে তিনি কোথায় হারিয়ে গেছেন। তারপরে যে বাকি যে উম সদস্য গুলো ছিলেন বৈজ্ঞানিকদের তারা তাকে রেখেই rocket এ উঠে গেলেন এবং rocket টা যেহেতু ক্ষতি হচ্ছিল ঝড়ের কারণে launch হয়ে গেল। rocket টা তে তারা তারা পৃথিবীর উদ্দেশ্য মহাকাশ থেকে আবার পাড়ি দিতে শুরু করলেন। এর মধ্যেই তারা ভেবেছিলেন যে তাদের সাথী বৈজ্ঞানিক টি মারা যেতে মারা গেছেন হয়তো মারা গেছেন। হয়তো আর বেঁচে নেই তিনি কিন্তু কিছুদিন পরে তারা আবার যখন satellite সেখানে পাঠান তারা বুঝতে পারেন যে না তাদের ওই সাথ~ উহ সঙ্গী বৈজ্ঞানিক টি বেঁচে আছেন এবং আহত হয়েছেন বটে কিন্তু বেঁচে আছেন। তখন তাদের এই কথাটা শুনে খুবই খারাপ লাগলো এবং তারা মর্মাহত হলেন। এবার সমস্যা ছিল তারা যেহেতু একবার rocket টি launch করে পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিয়েছেন তারা আর চাইলেও সচরাচর করে ঘুরে আবার আহ মঙ্গলের উদ্দেশ্যে তাকে নেওয়ার জন্য পাড়ি দিতে পারবেন না। তাদেরকে অপেক্ষা করতে হতো। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কিছু যান্ত্রিক গোলযোগের কারণে। কী করার কিন্তু ততদিন পর্যন্ত সেই বৈজ্ঞানিকের খাবার লাগবে এবং অক্সিজেন লাগবে এবং আরো প্রয়োজনীয় যেহেতু তিনি আহত হয়েছিলেন গুরুতর ধাক্কা লাগার কারণে। আহ এই চিকিৎসার উন্নত মানের চিকিৎসার প্রয়োজন ছিল। immediately কিন্তু সেগুলো দেওয়ার জন্য উহ কোনো লোক সেখানে ছিল না তাকে সাহায্য করার জন্য তখন সেই বৈজ্ঞানিক টি নিজের মনের জোর রাখলেন এবং নিজের চিকিৎসা তিনি নিজেই করতে শুরু করলেন একা একা। এইভাবে তিনি survive করলেন এবং তিনি দেখলেন এবার একরকম problem তার স্বাস্থ্যসম্মত যে তিনি যে চোটটি পেয়েছিলেন এই problem টা থেকে উত্তীর্ণ হওয়ার পরে তিনি দেখলেন যে তার খাবারের problem হচ্ছে। যে কোন খাবার নেই তার কাছে যে খা~ যে পরিমাণ খাবার তারা নিয়ে এসেছিলেন তা প্রায় ক্রমশ শেষ হতে চলেছে। এরপর তিনি দেখলেন যে তার কাছ কিছু আলু রাখা আছে আলু। তো সে আলুগুলোকে তিনি কাটলেন এবং মঙ্গলের মাটিতে পুঁতে দিলেন। যখন তিনি প্রথমবার মঙ্গলের মাটিতে আলুগুলো পোঁতেন তখন সেখান থেকে একটু চারা গাছ বেরোলো না। কারণ সেখানে জলের অভাব ছিল এবং অক্সিজেন level ও কিছু ছিল না । তখন উহ এবং জৈব সারও ছিল না। মাটির মধ্যে যে প্রয়োজনীয় নাইট্রোজেন থাকার প্রয়োজন পড়ে সেটাও ছিল না, এর জন্য তিনি তাদের যে আহ আহ বর্জ্য পদার্থ দেহের যে বর্জ্য পদার্থ থাকে যেমন মূত্র এবং মল এগুলোকে use করে তিনি মাটিতে ছড়িয়ে দিলেন এবং আলুর যে আহ কেটে কেটে বীজ অংশগুলো সেগুলো মাটির সাথে মলমূত্র গুলো মিশিয়ে এবং আলুর বীজগুলো দিয়ে তিনি একটা সার তৈরি করলেন সার তৈরি করে then মাটিতে মিশিয়ে দিয়ে এখানে এই আলুর চারা গাছ গুলো বসালেন। বসিয়ে সেখানে তিনি চাষ করলেন আলু চাষ করলেন এবং সেই আলুর থেকে তিনি তার খাদ্যের চাহিদা খাদ্যের যে যোগানটা ছিল সেই যোগানটা তিনি মেটালেন। কিছুদিন পরে তার কাছে আরো কিছু সমস্যার সম্মুখীন তিনি হলেন কারণ এইরকম ঝড় আবার মঙ্গলের মতো গ্রহে প্রায় হতেই থাকে। তো একটা থেকে তিনি বেঁচে গেছেন তার ভয় হচ্ছিল যে বাকিগুলোও যদি এরকম ঝড় আবার ভবিষ্যতে আসে তখন তিনি কী করবেন। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তিনি হতভম্ব হয়ে গেছিলেন যে তিনি কিভাবে এখান থেকে আবার তার বন্ধু এবং সহযোগীদের কাছে ফিরবে। ফিরে গিয়ে আবার

আহ সরঞ্জাম এবং খাবার এই rocket এ করে পাঠানো হলো তার বন্ধুর সাথীদের কাছে rocket এ। সেই rocket গুলো সেই খাবার এবং আহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে rocket টি আবার পৃথিবীকে এক পাক প্রদক্ষিণ করে, আমরা সবাই জানি যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য এটা পৃথিবীকে চারপাশে এক পাক পুরো প্রদক্ষিণ করে আবার তারা সেই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন কারণ সেখানে তাদের বন্ধু আটকে আছেন। এবং তারা না গেলে আহ তিনি ফিরতেও পারবেন না। তো সেই জিনিসগুলো নিয়ে তারা আবার মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু এদিকে যে তার বন্ধু বৈজ্ঞানিকটি আটকে ছিলেন মঙ্গলে। তিনি উদ্বেগে এবং আরো বেশি অসুস্থ অনুভব করলেন নিজেকে। কারণ তিনি সম্পূর্ণ মঙ্গলের মতো একজন একটা গ্রহে একা হয়ে গেছিলেন এবং কী করবেন তিনি বুঝতে পারছিলেন না। তার মধ্যে আমাদের আহ যিনি commander যিনি আহ সিনেমার যিনি hero, leading hero ছিলেন তিনি আহ contact করেন এবং তার উদ্দেশ্যে বার্তা দেন তিনি যাতে বিভ্রান্ত না হন এবং নিজের যত্ন নেন তারা তাকে আহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্দেশ্যে আবার মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাকে তারা নিশ্চিতভাবে উদ্ধার করবেন। তারা আবার উহ নিজেদের জীবন ঝুঁকি rocket টিকে আহ মঙ্গলের বুকে land করার এবং আহ উহ তার প্রয়োজনীয় যে চিকিৎসার প্রয়োজন ছিল তৎক্ষণাৎ এবং তাকে খাবার সুশ্রূষা করে তার আহ যে উহ উহ উম শারীরিক যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে কিছুটা হলেও ঠিক করে তাকে আহ সাহস যুগিয়ে মঙ্গল থেকে আবার rocket এ করে ফিরিয়ে পৃথিবীর বুকে নিয়ে আসেন। এই ছিল গল্পের মূল এ। সিনেমাটি দেখে আমার খুবই ভালো লাগলো। সিনেমাটি খুবই আহ সন্তুষ্ট জনক ছিল এবং অনেকদিন ধরে পড়ে আমি এরকম একটা সিনেমা দেখলাম। এই ছবিটি মূলত বোঝানো হয়েছে যে, যে কোন পরিস্থিতি কঠিন পরিস্থিতিতে নিজেকে আহ সাহস এবং নিজের প্রতি আস্থা রাখা খুবই প্রয়োজন এটাই ছিল এর উহ গল্পের মূল সিনেমাটির মূল আর কি

Thank you বিশ্ব সংস স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য হলো সম্পূর্ণ শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার একটি অবস্থা এবং শুধুমাত্র রোগ এবং অক্ষমতার অনুপস্থিতিই নয় সময়ের সাথে সাথে বিভিন্ন উদ্দেশে বিভিন্ন ধরনের সংজ্ঞা ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্যের প্রচার এবং প্রতিরোধমূলক পন্থা গুলির বিশেষতা ও স্বাস্থ্য সামাজিক নির্ধারক দের মোকাবিলার গুরুত্বের উপর একটি focus যোগ করে একটি নতুন সম্প্রচারিত digital interface অতীতে উৎপাদিত বিশাল মুদ্রিত বইয়ের পরিবর্তে ব্যবহার করা হয় যা প্রচারের প্রচুর সুবিধা দেয়। সুবিধা বলতে বোঝানো যায় যেগুলো আমাদের জীবনে অত্যাধিক কাজে লাগে। তার মধ্যে অনেক রকমের মানুষ আছে স্বাস্থ্যকর কিছু অস্বাস্থ্যকর। স্বাস্থ্যকর মানুষের জীবনে উপর কিছু পরিবর্তন দেখা যায় এবং পরিবর্তনের ফলে আগামী বছরগুলিতে নির্ধারিত হবে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 যে নিজের শরীরকে ঠিক করে পরিচর্যা না করে তাহলে স্বাস্থ্য সম্পর্কে অনেক স্বাস্থের অনেক ক্ষতি হবে এবং সে রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে পড়বে। স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ বা নি ~ নিরাময় এবং মানুষের সুস মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিছু পদ্ধতিগত কার্যক্রম স্বাস্থ্য সেবা প্রদানকারীদের দেওয়া আহ দ্বারা নেওয়া হয়। পশু স্বাস্থ্য সংক্রান্ত application গুলি veterinary বিজ্ঞান দ্বারা হয় veterinary বলতে একটি বিজ্ঞান আছে যে বিজ্ঞান এর মাধ্যমে এটিকে প্রমাণ করা হয়েছে। স্বাস্থ্যকর স্বাস্থ্য মানুষ আহ স্বাস্থ্য মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, তো কিছু মানুষ থাকে স্বাস্থ্যকর কিছু মানুষ থাকে অস্বাস্থ্যকর। স্বাস্থ্যকর শব্দটি অনেক ধরনের অ জীবিত সংস্থা এবং মানুষের উপকারের জন্য তাদের প্রভাব গুলির সঙ্গে ও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন সুস্থ সম্প্রদায় সুস্থ শার শরীর বা স্বাস্থ্যকর পরিবেশ এবং শহর অর্থাৎ মানুষ যেখানে বসবাস করছে যেখানে খাওয়া দাওয়া করছে যে জায়গায় বস আহ যা যাতায়াত করছে সেই জায়গা গুলো কি সেই মানুষটার জন্য ঠিক? সে যে যেখানে থাকছে সেই যে হাওয়াটা সেখানে oxygen এর মধ্যে কতটা দুষ দূষণ আছে সেই দূষণ গুলো তার শরীরে গিয়ে তার কতটা ক্ষতি করছে সেটাও জানতে হবে এই হিসেবে তারপর

বাদ দিয়ে খেতে পারছে কিনা সে chemical গুলো খেলে তাদের কি সুবিধা হতে পারে কি অসুবিধা হতে আরে এটা সবকিছুই স্বাস্থ্যের হানি করছে না স্বাস্থ্য কে সুস্থ করে তুলছে সেটাকে জানা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা ও হস্তক্ষে স্বাস্থ্য সেবা হস্তক্ষেপ এবং একজন ব্যক্তির পারিপার্শ্বিকতা ছাড়াও অন্যান্য অনেকগুলি কারণ ব্যক্তিদের স্বাস্থ্যের অবস্থা কে প্রভাবিত করে। এগুলির মধ্যে স্বাস্থ্য নির্ধারক হিসেবে উল্লেখ করা হয় যার মধ্যে রয়েছে পটভূমি, জীবনধারা অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং আধ্যাত্মিকতা। গবেষণা করে দেখা গেছে যে উচ্চমাত্রার চাপ মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে। উচ্চমাত্রার চাপ বলতে কি বোঝানো হয়েছে? এই যে মানুষ সারাদিন এত কাজ করছে কাজ করছে, সে সকালে ঘুম থেকে উঠছে, উঠেই সে তার কাজে বসে পড়ছে হ্যাঁ সুতরাং সে তার সে কোন শরীরচর্চা করছে না এবার শরীর চর্চা না করলে সে মানুষগুলো দিন যাচ্ছে আর শুধুই আহ কাজ করছে খাচ্ছে ঘুমাচ্ছে সুতরাং তাদের জীবনে cholesterol, fat বিভিন্ন রকম heart disease শরীরের মধ্যে অনেক রকম disease দেখা দেবে। যেগুলোর ফলে তারা ভবিষ্যতে কিছু বছর পর সব অনেক রকম ভাবে অসুস্থ হয়ে পড়বে। একুশ শতকের প্রথম দশকে অর্থাৎ দু হাজার একুশ এর পরে যখন করোনা করোনার সময় যখন মানুষ বাড়িতে ছিল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 বাড়িতে বসেই যোগা করে, কিছু মানুষ পার্কে গিয়ে যোগা করে, কিছু মানুষ nomal ব্যায়াম করে কিন্তু এইগুলো কর করলে স্বাস্থ্য যতটা ভালো হয় হবে এগুলোকে ছেড়ে দিলে স্বাস্থ্য ততটাই ক্ষতি হবে। কিছু মানুষ না জেনেই ব্যায়াম করা শুরু করে তাদের স্বাস্থ্যকে সচেতন করে স্বাস্থ্য সচেতন হয়ে ও কিন্তু তারা ভুলভাল ব্যায়াম করে যার জন্য তার স্বাস্থ্যটা যতই ভালো হোক সে যদি ভুল ব্যায়াম করে তার কি রোগের জন্য কি ব্যায়াম করতে হবে না জেনে ব্যায়াম করে তার শরীর আরো অসুস্থ হয়ে পড়বে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে cholesterol হলে কোন জিনিস ব্যায়ামটা করা উচিত, sugar হলে কোন ব্যায়ামটা করা উচিত, মাথা যন্ত্রণা হলে কোন ব্যায়ামটা করা উচিত, কোমরে ব্যথা হলে কোন ব্যায়ামটা করা উচিত, পায়ে ব্যথা হলে কোন ব্যায়ামটা করা উচিত কারণ পায়ে ব্যথা হলে যদি আমরা মাথার ব্যায়াম করি তাহলে তো পায়ের ব্যথা সারবে না, সেরকমভাবে বুদ্ধি খাটিয়ে আমাদের স্বাস্থ্যকে স্বাস্থ্যকে সচেতন করে রাখতে হবে। সেটা কিভাবে? আরো অনেক রকম ভাবে, শুধু তোর যোগা করলেই হবে না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 সেটা তো ঠিক নয়। তো সেজন্য তাকে বেছে খেতে হবে যে কোনটার মধ্যে কতটা fat কতটা sugar কতটা cholesterol কতটা protein কতটা iron আছে। ইত্যাদি আছে। কারণ সে যদি না জেনে খায় তাহলে তার শরীরে কোন সময় protein বেশি হয়ে যাবে কোন সময় fat বেশি হয়ে যাবে কোন সময় carbohydrate বেশি হয়ে যাবে সুতরাং সে যদি balanced diet না করে তার জীবনে অনেক রোগ আসবে। আর দিন দিন শহরের যা প pollution বাড়ছে তার থেকে তো মানুষের বিভিন্ন রকম এমনি সমস্যা হচ্ছে তাতে যদি সে খাওয়া-দাওয়া টা ঠিক না করে তবে তো সে সুস্থবান সুস্থ মানুষ হিসেবে থাকতে পারবে না। দিন যাচ্ছে আর মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। পড়ছে প্রকৃতিতে এত রকম ধোয়া ধুলো মিশে যাচ্ছে যে মানুষ ঠিক করে আহ ভালো আবহাওয়া পাচ্ছে না

Hello হ্যাঁ ভাই। কে বলছো?

আরে আমি hello সহদেব সহদেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আহ নকুল বলছি। কেমন আছো দাদা? আচ্ছা এক second আমি দাদা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 না না আমি বড়ো

তো তোমার নামটা আমার আগে কেন নেওয়া হয় জানো? কারণ তোমার নামটা N দিয়ে শুরু আমারটা S দিয়ে শুরু alphabetical order এ হ্যাঁ গো তোমারটা N দিয়ে শুরু ওই জন্যএই প্রথমে তো confident ছিল যে না ওর N দিয়ে শুরু তাই ওর নামটা আগে নেওয়া হোক।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

না এখন

ঠিক বললাম না? দা যা করে না বাবা বাপরে বাপ পুরো আওয়াজ হয় না না না আমার তো ওকে দেখতে একদম ভয় আচ্ছা শোন বলছিলাম যে মানে ইয়ে করতে হবে কি বলে important কথা বলতে হবে।

এই সব কথা বার্তা বললে আমাদের blacklist করে দেবে পুরো থেকে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 বড়ো আনন্দ পাবো আবার সেই লম্বা না lockdown হবে না আর। কাজ চালু রাখতেই হবে মানুষ মরুক

কি হবে আগের বার কিছুই ছিল না।

মানে কাজের কিছু restriction তো হবেই তুই যেটা কাজটা করছিস সেটা online হয়ে যাবে হয় তো কাজটা online হয়ে যাবে। মাথা খারাপ studio র কাজ online হয়?

Instrument দিয়ে দেবে বাড়িতে বসে

Studio এতো খরচা করে studio তাই না হ্যাঁ যেমন ধর তোর কাজটা তুই যদি ঘরে বসেই performance টা record করে পাঠিয়ে দিস আর ওরা যদি ওখানে screen এ দেখিয়ে দেয় কি আর অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই ওইটাই হবে। দরকারটা কি? Stage গিয়ে করার কি দরকার? ভাই এবার মানুষ মরছে মানুষ প্রত্যেক দশ minute এ তো সেই অবস্থায় কি করে কাজ চালু রাখবে?

তখন ওই না অমিক্রন এ কোথায় মরছিল?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 আরে চায়নার ব্যাপারটা আলাদা চায়নাতে হচ্ছে lockdown ছিল পুরো বুঝতে পারলি তো? আমাদের যেরকম lockdown উঠিয়ে দিয়েছিলো সব দেশেই lockdown উঠিয়ে দিয়েছিলো তো লোকজন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল ধর India র কথাই আমি বলছি। তো লোকে ধর আলাদা আলাদা state থেকে যাচ্ছে এদিক ওদিক করে India তেই পুরো একদম হয়ে গিয়েছিলো তো তাতে কি হয় যে লোক infected হচ্ছিলো উম infected হয়েও সুস্থ হয়ে যাচ্ছিল immunity power টা ওদের তো এটাকে বলে hard immunity যখন এই মানে অনেক জন affected হয় কিন্তু নিজে নিজেই সুস্থ হয়ে যায়। তখন তার মানে immunity power টা এবারে improve হয়ে গেছে। পুরো total lockdown ওই জন্য তো ওখানে Protect হচ্ছিলো। মানুষ সব Protected করছে যে আমি আর ঘরে বসে

ওদের তো immunity তৈরী হয়নি

চায়নায় হচ্ছে কারণ চায়নাতে lockdown করে রেখেছিলো বলে আমাদের দেশে যদি আসে অমিক্রন ছড়াবে কিন্তু অতটা মৃত্যু হবে কি না মানে সেটা doubt

এতো Comfortable তুই বাড়িতে? আমার তো লাগে না আমার মনে হয় আমি একলা কিন্তু যখন একলা থাকি দু দিনের জন্য এক দু দিন হয়ে গেলেই আমার খিদে মিটে যায় আমার

আমরাও এখানে বেশি দিন থাকলে কেমন একটা হয়ে যায় আমারও মন Depression এ চলে যায় কাজ হচ্ছে না একলা থাকলে ওইটা তোর অনেক দেরিতে আসে।

ওরকম একলা থাকার অভ্যেস আমি কিছুতেই ভাববো না তোমার কথা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 তোমায়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

এটা কার গান? বাংলা গান তো আমিও বুঝতে পারছি। যে কেউ বুঝতে পারবে। কার গান? প্রশ্নটা তুমি কার?

চেনা দুঃখ চেনা সুখ চেনা চেনা হাসি মুখ চেনা আলো চেনা অন্ধকার চেনা পথে হেঁটে যাওয়া চেনা পথে কড়া নাড়া চেনা আলো এটা আমার phone এই শুনেছো তুমি আমাকে call করতে গিয়েই শুনেছো তাই না?

culture আছে আছে কিছু culture বাংলা কোনো culture আছে? দাদা মানে তোমাকে যদি কেউ ছেড়ে দেয় মানে একটা group এ বাঙালি group এ তোমাকে দু second এ identify কর নেবে যে এ বাঙালি নয়। এড়িয়ে চলো না যাতে উম যাতে বুঝতে না পারে লোকে যে তুমি মানে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

কিন্তু আমি তো বলবো বাংলা সিনেমা দেখো। তার কাছে

ও calcutta একাত্তর আচ্ছা আচ্ছা হ্যাঁ তো calcutta একাত্তর থোরি না একটা গল্প ওর মধ্যে তিনটে গল্প আছে। হ্যাঁ তার মধ্যে একটাতে

Calcutta একাত্তর ও ছিল যে আচ্ছা calcutta একাত্তর এর আর বাকি দুটো part দেখোনি? কি দেখেছে মনেও

কোনো cinema সুবর্ন রেখা মেঘে ঢাকা তারা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 Hello রুমা কেমন আছো? হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো?

আচ্ছা শরীর ঠিক আছে তো? এই আর কি আর বলো না শরীর তো মানে,